এবং বাম সাইডে একটা ঘর রয়েছে ঘরটা--

তিনটে চারটি মহিলা এবং একটি পুরুষ রয়েছে যারা বাঁশ গুলো ধরে আছে এবং নৌকো গুলো চালাচ্ছে মুহূর্তটা দেখতে খুবই সুন্দর।

এটা একটা বড় বাস যে বাসটা রং হচ্ছে স নীল এবং সামনে একটা মানুষ দাঁড়িয়ে রয়েছে। যে মানুষটা চশমা পরে রয়েছে।

সে মানুষটা প্লাস্টিক এর বোতল দিয়ে জল খাচ্ছেএবং সে হাতে একটা ঘড়ি পড়ে রয়েছেএবং তার পায়ে কোন জুতো নেই ।